পিছনেও ইয়োলো হোয়াইট গ্রীন রেড কালারের ফুল দিয়ে সাজানো।

সুন্দর করে জায়গাটিকে সাজানো রয়েছে।

হাই রোড দিয়ে বড় বড় দুটো ট্রাককে যেতে দেখা যাচ্ছে।

মেয়েরাও এক কালারের ডেস পরে আছে।

সামনে দুটো ছোট ছোট গাছ লাগানো একটি মূর্তি দেওয়া।

একটি অল্টো গাড়ি রাখার জায়গা আর একটি ছোট দোকান দেখতে পাচ্ছি।